হম হ্যা হ্যা. নিজের জায়গা. হম তো আমি একটা জিনিস, হ্যা বল. হ্যা হম প্রচুর জায়গা আছে. ভিষ~ even উহ ইতালি নামটা একটা সুন্দর একটা উহ ইতালি নামটাই যেন খুব সুন্দর. হ্যা.

হম ভিষণ পরিষ্কার পরিছন্নতা.

হম আচ্ছা পা~

হম হ্যা. হম তবে আমি এটুকু শুনেছি, যে আহ ইউরোপ country বা আমেরিকান কোন country এগুলো কিন্তু আহ মানে কি বলব আমাদের আমি যেটা Experience করেছি বা আমি যেটা আহ দেখেছি বা কারো কাছে শুনেছি এরকম আর কি. তো সেখানে উম আমে~ আমেরিকান country বা ইউরোপ country এটা যেহেতু মানে ছোট থেকে খুব discipline অনুযায়ী বড় হয় তো তো ওরা সব কিছুই discipline অনুযায়ী করে. তো মানে time অনুযায়ী time to time কাজ করা. শুরু করে time to time ধর ও কোন tourist guide তোকে বলল যে আমি এই দশটার সময় আমি আহ আজকে গাড়ি ছাড়ব আপনা~ আপনারা ready থাকবেন. তো ওরা কিন্ত দশটা দশটাই বোঝায়. দশটা মানে দশটা এক বোঝায় না বা দশটা পাঁচ বা সাড়ে দশটা এরম বোঝায় না. আমাদের এখানে আহ অনেক better কিন্তু আমাদের ইন্ডিয়াতে হ্যা

হম

হম হ্যা হ্যা আহ এট~ এটা গোটা পৃথিবীতেই আছে. ভাল আছে বলেই খারাপ আছে না হলে থাকত না তো যেমন হুম বল ইতালিতে হয়ত তুই experi~ না না একদম Experience করিসনি but i think আছে. দেখ ভাল থাকলে খারাপ তো থাকবেই না?

হ্যা হ্যা তো উম তো এটাই আর কি, যে আহ ভাল খারাপ i think সব কিছু মিলিয়ে মিশে থাকবে এই আর কি, তো আমি আমি যেমন আমি ভেবেছিলাম যে আহ নেপালে এক মিনিট আমার একটু কথাটা শেষ করতে দে তো আমি যেমন ভেবেছিলাম যে নেপালে যখন আমি যাব আহ আমি একটা যেহেতু কাজ নিয়ে গিয়েছি আহ তো আমি ওখানে মা~ ওখানে যেহেতু একটা হিন্দু country তো আম~ আমিও যে মানে অনেক সময় আহ মানুষের ধর্ম নিয়ে অনেক বিভেদ থাকে যেমন যেমন কাশ্মীরে কাশ্মীর অনেক সুন্দর তবুও আমরা কেন যেতে আমি আমি আমাদের ইন্ডিয়ার মধ্যে বলছি ইন্ডিয়ার মধ্যে state এ না না ভা~ behave ঠিক আছে কিন্তু ওখানে মানুষজন আহ মানে যেতে চায় না কেন তার কারণ পাকিস্তান আর চিনের যেহেতু border একটা সব সময় সীমান্তবর্তী একটা দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে all time তো ওই জন্য অনেকে আর কি ভয় পায় যে আহ কখন কি হয় এইরকম আর কি তো এমনিতে হ্যা বল কি বলছিলি হ্যা ওটাই বলছি যে এই রকম মানুষ যেতে চায় না. কিন্তু অনেকেই যেতে চায়. অনেকে যেতে মানে সবাই যেতে চায় কিন্তু ভয় পায় আর উম hospitality ওই খুবই ভাল কিন্তু উম মানে otherwise একটু খারাপ মানে যেহেতু সীমান্তবর্তী এলাকা এই জন্য অনেকেই ভয় পায় দাঙ্গা হাঙ্গামার জন্য

হ্যা হ্যা হ্যা হ্যা হম তো হ্যাঁ সেটা সব সব religion এর মধ্যে হম

হ্যা হ্যা এটা ঠিক এটা ঠিক হম

হম হতে পারে তুই যখন বলছিস নিশ্চয় হতেই পারে যেহেতু তুই experience করেছিস তো হতেই পারে

হম ইউরোপিয়ান country ইংলিশ আহ তো বলবে হম ফ্রেন্স বা আহ স্প্যনিশ এই সব কিছু বললে তখন আহ একটু problem হবে আমাদের otherwise ইংলিশ তো ঠিক আছে

আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ছিল আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভাল experience হয়েছে তোর হম আচ্ছা আচ্ছা আমি আমি আহ থাইল্যন্ড একটা দেব আহ আর ইন্ডি~ আমি ইন্ডিয়া first দেব যে ইন্ডিয়ার hospitality best then আম~ থাইল্যন্ড আছে আহ তার্কি আছে আহ না ওটা তার্কি হ্যা তো উম আহ ওটা আছে তারপরে ভুটান আছে এগুলো বলা যেতে পারে বাং~ যেমন বাংলাদেশ পাকিস্তান এই জায়গা গুলো আফগানস্তান এই জায়গা গুলো খুব সুন্দর মাঝে মাঝে ইচ্ছে হয় কি যে যাব, দেখব. কিন্তু যেতে ইচ্ছে করে না. তার কারণ ওই যেহেতু মানুষগুলো এত বেশি hard type এর, এত বেশি rugh type এর তো উহ মানে সবসময় যেন একটা দাঙ্গা হাঙ্গামা নিয়ে থাকে. তো ওই জন্য মাঝে মাঝে মনে হয় যে ঠিক হবে না. ঠিকমত হয়ত hospitality পাবো না বা ঠিকমত হয়ত আমাদের guide করবে না. হয়ত আমাদের ঠকিয়ে দিতে পারে বা কিছু. তো ওই জন্য মনে হয় যে না ঠিক আছে যাব না তো ওখানে hospitality টাও যদি আহ মান~ মানুষের behave যদি ঠিক ঠাক হত তাহলেও হয়ত ওখানে ওখানেও হয়ত gui~ ~ ওই আহ tourism টা অনেক বেশি হত. ওর পা~ ওর ওর পাশেও তো হম বল

ওদের time বা ওই ধরাবাধা গতানুগতিক মানে বই পড়ে ওরা যেটুকু শিখেছে বা এইরকম আর কি মায~ যেটুকু ওদের কে মানে গুলে খাওয়ানো হয়েছে এইরকম আরকি ওরা behave করবে ওদের মধ্যে এই যে আমাদের আমাদের দেশের মত যে ওদের মধ্যে যে আহ আমাদের নিজেদের মধ্যে যে একটা আন~ উম sorry sorry আমাদের দেশের মধ্যে যে, দেশের মানুষের মধ্যে যে একটা আন্তরিকতা ব্যাপার আছে তো ওই আন্তরিকতা ব্যাপার টা ওদের মধ্যে নেই তো আমেরিকান country বা ইউরোপ country যে যে সমস্ত country র কথা বল না কেন তো এদের মধ্যে ওই উম এদের মধ্যে ওই গতানুগতিক ব্যপারটা আছে কিন্তু ভেতর থেকে যে আন্তরিকতা ব্যপারটা নেই. যে তোর সব কিছু তোকে আহ তোর care করবে তোর time এ time এ সব জিনিস পৌছে দেবে খাওয়ার থেকে শুরু করে even even উহ সব কিছু তোর

আহ যেমন থাইল্যান্ডে ওখানেও কিন্তু সাতটা মানে সাতটাই হবে, ওখানে কিন্তু সাতটা এক এরকম হবে না. কিন্তু ওদের আন্তরিকতাটাও আছে. কিন্তু আমাদের দেশের আহ time করে না ঠিকি কিন্তু আন্তারিকতা আতিথিয়তা এগুলো কিন্তু অতিরিক্ত এট~ এইগুলো যে খুব ভাললাগে যেমন ভুটানে বা নেপালে গিয়েছিলাম তোর তো বললাম যে আহ নেপালে এর আহ খুব ভালও না, আবার খুব খারাপও না. আহ যেহেতু আমি উম মানে একটা কাজে গিয়েছলাম. আমি ঘুরতে যায়নি যদিও তখন. কিন্তু তাহলেও আমার আহ উম exper~ মানে fifty fifty খুব বেশি ভালও না, খুব বেশি খারাপও না. এরকম তো যেহেতু আম~ আহ কথা বলছি কারণ ওখানে তখন লোকজন কম ছিল, হয়ত আতিথিয়তা ওতটাও দেখাতে পারেনি. আর তার উপরে লোকজন আমাদেরকে ঠকাতে চে~ আমাদের ঠকাতে চেয়েছিল. একটা ভাল লাগেনি তবে ভুটানটা খুব ভাল লেগেছে. ওদের আতিথিয়তাও খুব ভাল even আমাদের আমার সাথে এরম কোনো ঘটনা ঘটেনি, যে আমাদের ঠকিয়ে দেবে বা আহ এরম কোনো ঘটনা ঘটেনি.

এর hospitality নিয়ে কেউ কোনো কথায়ই বলতে পারবে না. এত সুন্দর আর কি. তো এত~ হ্যা তো কে উম এই আর কি যে প্রত্যেকটা পাহা~ সব জাগাতেই আছে কিন্তু ওখানে মানুষের এত ভাল আতিথেয়তা যে সবাই ওই জন্য বার বার যেতে চায়. আমাদের আমাদের ইন্ডিয়াতে অরুণাচল ওটা তো চীনের উম মানে একটা জায়গা চীনের border এর পাশে জায়গা তো ওখানের tribal রা যেমন আহ ওখানে tribal মানে উম হিন্দিও বলতে পারে না বা ই করতে পারে না ইংলিশটা মোটামুটি বলতে পারে. তো আবার কেউ কেউ হিন্দিও বলতে পারে আহ তো উম আন্তরিকতা নেই. ওরা কিন্তু ইন্ডিয়ার মধ্যেই, কিন্তু ওদের মধ্যে না ওই আন্তরিকতাটা নেই. আমি যখন গিয়েছিলাম আমি দেখেছি, ওরা মানে ঠিক আছে যে এইটা তোকে ওদেরকে করতে হবে, যেহেতু আমরা গিয়েছি ওদের guest হিসেবে ওরা করছে, কিন্তু ওদের মধ্যে সেই আন্তরিকতা ব্যপারটা নেই. যেটা আমরা আহ হয় না আমরা ঘুরতে গেলে চাই যে আন্তরিকতা থাকবে তো সেটা ওদের মধ্যে নেই. ইন্ডিয়ার মধ্যে হলেও তো উম যেহেতু ওটা চীনের পার্শ্ববর্তী দেশ তো ওরা হচ্ছে ওই চ্যা~ ওদের মতই একটা একটু rough

এই আর কি দাড়~ এক মিনিট একটু দাঁড়া জল খেয়ে নিই খুব গলাটা ব্যথা করছে.

একটা কথা বললি না?

আমি থাইল্যান্ড তো ঘুরে~ হ্যা বল না না আমি গিয়েছি ওটাতে হ্যা বল হম আর হ্যা তাহলে তো খুবই ভাল হবে even আমি যাওয়ার সময় তো উম যখন যাব আর কি তার আগে অবশ্যই আমি তোর কাছে কিছু ইয়ে করেই যাব. ওটাকে কি বলেরে বাংলা আমদের গদা বাংলা ভাষায় কি বলে জ্ঞান নিয়ে যাব? আচ্ছা আচ্ছা হ্যা হ্যা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলাম রে, তুই ভালো আছিস তো? হ্যাঁ, আমিও ভালো আছি রে, আমার একটা দরকার ছিল, বুঝলি তো? তাইজন্যেই তোকে ফোনটা করা। হ্যাঁ বলছি ব্যাপারটা হচ্ছে যে, আমার না বাড়িতে দু চারটে লোক আসবে বুঝলি তো, তো এবার, আমি তো ধর, উম রান্না সেরকম পারিনা তুই তো জানিস ই, তো মাকে বললাম, তো মা বলছে যে। আহ কি বানাবি? তো মাকে আমি এমনি বললাম যে, এক কাজ করো তাহলে, বিরিয়ানিটা বানাও, ঠিক আছে? তো মা বলছে আমি তো সেরকম জানি না তো বললাম যে আমি তো দাঁড়াও, আমি একটাবার সুস্মিতাকে ফোনটা করি বুঝলে, দিয়ে, ওকে জেনে নিতে। তো মা বললো যে ঠিক আছে তাহলে ওকে ফোনটা করে জেনে নে, তো তুমি একটাবার বলো তো কিভাবে বানাতে হয়, আমি তো ঠিক জানি না। হ্যাঁ আমি রান্না করছিলাম ঠিক আছে? কিন্তু এইগুলো তো ধর সেরকম অত পারিনা না, তাইজন্যেই আর কি তোকে বলছি যে একটু বললে খুব ভালো হতো। কি করবি তাহলে বল? তাহলে খাতায় লিখেনে নাকি? হ্যাঁ হ্যাঁ তুই বল আমি খাতায় লিখে নিচ্ছি।

হ্যাঁ, ধরে রাখ ওই আটজন দশজনের মতন।

হম দাড়া আমি এটা লিখে নি, তুই বলি আর্ধেকটা সিদ্ধ করবো আর বাকিটা মানে ওরমই থাকবে, তাইতো? অর্ধেক সিদ্ধ করবো। ও আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম মানে একটু হালকা হালকা শক্ত থাকবে সেরকম। হম আহ ওই ভাতের মধ্যেই কি কি দেব বললি? গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ আর একটু নূন আর সাদা তেল, ঠিক আছে।

মানে ফেনটা ফেলে দিবি ভাতের, তারপরে একটা জায়গায় রেখে ওটাকে ঠান্ডা করতে ছেড়ে দিবি, মানে ওটাকে এখন নিজের মতো রেখে দিবি। হম ঠিক আছে, বুঝতে পেরেছি। হম হম বুঝতে পেরেছি একদম। হম ঠিক আছে, বিরিয়ানির মশলাটা, আচ্ছা তো ওটাতে কি করতে হবে একটু বলে দেয়, তাহলে লিখে নি আমি। তো কাঠ খোলার মধ্যে জায়ফল, জয়িত্রী, জাফরানও কিছুটা, শাহ জিরে, শাহ মরিচ, বুঝলি তো লিখছিস তুই? হম হম আমি লিখছি বল, যদি আটকে যাই কোথাও আমি বলছি।

হম ঠিক আছে বুঝতে পেরেছি। মাংস বলতে গেলে আলাদা করে আহ ধরো হম রান্নার জন্য, পাঁচ কেজি আনা হবে পুরোটা, ঠিক আছে? তার মধ্যে। খাওয়ার জন্য আমি তো জানি না কত কি হবে, এবার বিরিয়ানির কত কি দে সেটাতো আমার জানা নেই। ও আচ্ছা না আমি আর কি এমনি আসলে আলাদা আলাদা আলাদা রকমের মানে মাংসের রান্না হবে তাই জন্য আর কি। হ্যাঁ ঠিক আছে. তাই করবো।

হম ঠিক আছে বুঝতে পেরেছি। হম না, বুঝতে পারিনা, মানে কি হবে ওইটা দিলে। হ্যাঁ, হ্যাঁ মাংস বানাতে জানি।

হম হম হম ঐটাকে ওই যে, কি বললি তুই যে মাংসটা যেটা মাখবো ওর মধ্যে দিয়ে মেখে দেব তো।

হম হম বুঝেছি, দিয়ে তারপর কি করবো? হ্যাঁ হ্যাঁ একটু দুধটা গরম করে ওর মধ্যে কেশর দিতে হবে, গোলাপ জল দিতে হবে, খাবার যেগুলো সেটা, আতর, মিষ্টি আতর আর হম কেওড়ার জল।

হম যেটা হচ্ছে কি ওই ঢেকে রেখে দিতে হবে তো?

ওই যে এই কি বলে, পেয়াঁজটাকে যেটা ব্রাউন করে মানে খয়েরি করে যেটা ভাজে ঐটাই তো। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ দেখেছি, ছোট ছোট আপেলের মতো লাল লাল হয়।

হম ঠিক আছে, বুঝতে পেরেছি। হম ঠিক আছে, বুঝে গেছি একদম। ঠিক আছে আহ বানিয়ে দিয়ে বলবো যে কেমন হয়েছে কি হয়নি আর, অনেক ধন্যবাদ জানানোর জন্য কিভাবে বানাতে হয়। হ্যাঁ, হ্যাঁ আমি অবশ্যই খাওয়াবো, তুই যায় তারপর আমি সত্যি খাওয়াবো, চিন্তা নেই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পাঠাবো চিন্তা নেই।

আসসালামালাইকুম আহ সামীম সাহেব আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রুবেল সাহেব আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনি কেমন আছেন?

হম আল্লাহ আহ শরীর স্বাস্থ্য অনেক ভালো রাখছে। তো আপনার শরীর স্বাস্থ্য কেন আছে শামীম সাহেব? জি আলহামদুলিল্লাহ আমারও শরীর সাস্থ্য ভালো আছে উম Hallo হ্যাঁ জি জি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আহ সামীম সাহেব?

আচ্ছা সামীম সাহেব আমি না আজকে আপনার সাথে আমাদের আহ শিক্ষা ব্যবস্থা বা education ব্যবস্থা নিয়ে কিছু কথা বলতে চাইছি আপনি কি আমার সাথে শিক্ষা ব্যবস্থা বা education ব্যবস্থা নিয়ে কথা বলতে ইচ্ছুক রুবেল সাহেব? সামীম সাহেব জি আমিও আপনার সাথে এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক আহ জি জি জি আহ জি জি জি আহ বর্তমানে আমাদের আহ শিক্ষা ব্যাবস্থার অনেক উন্নতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য কিন্তু অনেক আহ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটা কিন্তু আপনি অনেক ভালো ভাবে আহ জানেন আহ বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নতি পদক্ষেপ বা অনেক কিছুই আহ দিন দিন আহ আগাচ্ছে হম বলে আমি মনে করি আমাদের অনেক আহ পদক্ষেপ বা কার্যক্রম কিন্তু ইতি মধ্যে সরকার গ্রহণ করেছে বলে মনে করি আপনি কি কিছু মনে করেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলবেন কি আমাকে? হম জি যে কোনো বিষয়ে নীতি নির্ধারণ আর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব অপরিনীয় অযোগ্য অদূর দৃষ্টি সম্পুর্ন্ন এবং অপরিপক্ষ ব্যাক্তিদের হাতে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থাকলে ব্যাক্তি পরিবার সমাজ রাষ্ট্র এমনকি বিশ্ব সমাজের সমহ ক্ষতি ক্ষতির সম্ভবনা থাকে। পক্ষান্তরে যোগ্য ব্যাক্তি এই দায়িত্বে থাকলে কান্তিতো লাভ করা সহজ হয় সংশ্লিষ্ট কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা থাকে না। আমার নাতনির দুর্ভোগ দুর্ভোগের কথা বলছি দুই হাজার সতেরো আঠারো সালে শেষ সেই সময় সপ্তম ও অষ্টম শ্ৰেণীতে পড়তো আমি তাকে বললাম note guide থেকে প্রশ্ন উত্তর মুকস্থ না করে পাঠ্যবই বুঝে পর লেখা হলে লিখে ফেল লেখা শেষে ভুল গুলো চিহ্নিত করে পুনরায় লেখ বাংলা ও ইংরেজি ভাষায় চিঠি লেখ যে কোনো চেনা জানা বস্তুর বর্ণনা লেখ। পাঠ্য পুস্তকে দেওয়া প্রশ্নের উত্তর note gaide থেকে মুখস্থ না করে বই পরে নিজেই উত্তর লেখ ভুল হলে সংশোধন কর গণিতের সমস্যা পর কি উল্লেখ আছে আর কি জানতে দেওয়া হচ্ছে চিন্তা করে বের কর এর পর যুক্তি প্রয়োগে সমাধান করতে চেষ্টা কর এভাবে ভাষার দক্ষতা এবং গণিতের ভীত ও মজবুত হবে। অন্য সব বিষয় পরে বুঝতে পারবে এবং প্রশ্ন যেমনই হোক উত্তর দিতে পারবে এভাবে শিখলে প্রথম প্রথম পরীক্ষার ফল খুব ভালো নাও, নাও হতে পারে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করতে থাকলে ভবিষ্যতে উচ্চতার শ্রেণীতে ভালো ফল পাবে। দাদার পরামর্শ মেনে নাতনি আমার পড়াশোনা চালাতে থাকলো দুই হাজার উনিশ সালে JSC পরীক্ষা দিলো আহা মরি ফল না করলেও পড়াশোনা আমার আহা মরি ফল না করেও আমার আশা ন্বরূপ ফল করেছে এগারোটি বিষয়ের মধ্যে চারটি a plus চারটি A দুটি A minus এবং একটি B পেয়েছে এবারের অন্য কেউ সন্তুষ্ট না হলেও আমি সন্তুষ্ট ছিলাম। আমার বিশ্বাস ছিল যেহেতু ভীত তৌরিতে তৌরি করতে পেরেছি বার বার অনুশীলনের মাধ্যমে শিক্ষা সুদৃঢ় হবে ভবিষৎ অবশ্যই ভালো হবে। আপনি এ বিষয়ে কি বলতে চাইছেন? হ্যাঁ জি জি জি আমিও এই বিষয়ে আপনার সাথে এক মত সে যদি ভালো ভাবে পড়া লেখা করে বা পড়া লেখাটা সে বুঝে করে তাহলে সে আহ অনেক কিছু করতে পারবে আসল কথা মুখস্থ বিদ্যাটা কিন্তু অনেক